পেঁয়াজ আলু রয়েছে আর অনেকগুলো লোক ঘোড়া ঘুরি করছেন নিচে চসবাটা হয়ে আছে এখানে অনেক লোক সবজি বাজার করে।

এরকম খালের ওপর অনেক ছোট ছোট জলের ওপরে গাছ হয়েছে এবং চারদিক কত সবুজ গাছপালা হয়েছে এবং সেধারে কত পাহাড় রয়েছে এবং উম আকাশ টা কত ঘন নীল হয়ে আছে এবং কি চারিদিকে কত ছোট ছোট সবুজ সবুজ ঘাস রয়েছে।